প্রণামী বাক্স দেখা যাচ্ছে ফ্যান দেখা যাচ্ছে।

এর সা-সাইডে পাড়ের উল্লা সাইডে একটি--

সুন্দর ভাবে হাঁসটি এক জায়গা অন্য জায়গা যাচ্ছে।

মানুষ কোনও আরেকটা রথের মধ্যে আরেকটা মানুষ বসে রয়েছে প্রণামী নিয়ে।

এখন একটি ডিসপ্লে দেখা যাচ্ছে ডিসপ্লের ভেতরে চুরিদারের হুম প্রজেক্ট লাগানো রয়েছে।

অনেকটি ছাতি দেখা যাচ্ছে ছাতির ম-মধ্যে স্টল নিয়ে বসে রয়েছে কিসু মানুষ।

এটা একটা এ_টি_এম এ_টি_এমের বাইরে একজন--

দুটি দোকান দোকানের উপরে একটি বড় সাইনবোর্ড রয়েছে প্লাম্বার --

মানুষটা হাতে কি যেন পরে রয়েছে মানুষটা কি যেন একদৃষ্টে দেখছে।

একটা বাইসেপ মারছে একটা বসে রয়েছে আর একটা বাইসেপ মারার জন্য সাহা-সাহায্য করছে একটা ফ্যান দেখা যাচ্ছে।

আন-এ-আইনা দেখা যাচ্ছে উপরে দুইটি ফ্যান দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে।

চিড়িয়াখানার পুরোটার মধ্যে তারকাটা বেড়া দেখা যাচ্ছে।

তারপর হলের কালারটা হল রেড কালা-আম-লাল কালার হলের নিচে--

এটি হলো শপের সামনে যেমন একটি মেডিকেলের লোগো রেখেছে প্লাস সিম্বল ।

মেডিকেল থেকে একটা মানুষ বের হচ্ছে।

যেমন কিছু মানুষ দেখা যাচ্ছে এচ_বি_আই ব্যাংকে যাচ্ছে।

উ উলেট টানছে তার পশে কিছু ওয়েট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের।

তারপর ঘরের কালারটা হল লাল আর ব্ল্যাক কালারের মধ্যে।

তারপর ফ্লোরে কিছু টাইলস লয়েছে ব্ল্যাক কালারের।